সালামওয়ালেকুম।

আলহামদুলিল্লা ভালো আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লা ভালো আছি। আপনার বাসায় সবাই কেমন আছে?

ভালো আছে আপনার বাসায় সবাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লা সবাই ভালো আছি তো আজকে আমরা আলোচনা করবো চাকরির বিষয়ে।

সেই সাথে খুব দ্রুত বাড়ছে প্রযুক্তির সাথে সাথে চাকরির মানটাও কিন্তু অনেক বাইরা যাইতাছে তাকে বর্তমানে দেখবেন চাকরির এই যেই টা সেটা দিন দিন কিন্তু বৃদ্ধি বাড়ছে। চাকরির হারটা কিন্তু কমে যাইতেছে অরে বেকারত্বটা বেড়ে যাইতেছে আর Bangladesh এ জনসংখ্যা কিন্তু অনেক এই জন্য। বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ার জন্য উম শিক্ষিতের হার ও। বেড়ে গাছে আর কর্মসংস্থান কমে যাই কমে গেছে তার জন্য বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে বিশেষ করে বেকারত্বের সংখ্যাটা একটু বেশি সে ক্ষেত্রে বেকারত্ব। প্রায় বিসলাখ বাংলাদেশের চাকরির বাজারে যোগ দান করে এতে বোরো একটি সংখ সানাতক পড়াশোনা শেষ করে সরকারি বেসরকারিতে চাকরির জন্য চেষ্টা করে কিন্তু, তাদের চাকরি হতেছেনা কারণ কি তাদের কাছে এই সংখ্যা অনেক বেশি এই জন্য পারতাছেন। হুম যখন করোনা আর সময় ছিল তখন কিন্তু মানুষ অনেক সংকটে ছিল তখন কিন্তু মানুষ বাসায় বসা বসা online আর মাধ্যমে যারা চাকরি করতে খুঁজছে চাকরির বিয়োগ নিকুর্তি দিচ্ছে।

পারেনা বললে চাকরি করতে পাচ্ছেনা এরা। ঘরের ভিতরে থাইকা কাজ করছে online এর মাধ্যমে বিভিন্য ধরণের কাজকম্মের মধ্যে নিজেকে নিজের চলাফেরার জন্য। মানুষই online business জামা কাপড় বিক্রি করে জুতা তারপর cosmetic এর অন্য others যে অনেক beauty product যারা বিক্রি করে তাদের তো তাদের এটা চাকরি না,

তারপর online এর মাধ্যমে যখন ফেলা ছিল তখন free lines এর ইটা একটু বেশি ছিল যারা ঘরে বসে বসে free lines এর চাকরি করছে join দিচ্ছে নতুন নতুন নিয়ে তারপর এরকম online এ, মাধ্যমে অনেক চাকরি আছে যেগুলা মানুষ ঘরে বসে বসে করে। হ্যাঁ। সরকারি বেসরকারি চাকরির জন্য মানুষ অনেক দিক দিয়ে টাকা পয়সাও একটা আছে যেমন মোটা অংকের টাকা না দোলে যেমন job চাকরি হয়না সরকারি তো এইদিক তাও আছে। সরকারি চাকরি গুলোর মধ্যে কি, সরকারি চাকরি গুলার মধ্যে অনেকেই মানে অনেক সময় টাকা লাগে টাকা দিলে যারা টাকা দিতে পারে তারাই sacriment টা attend করতে পারে কিন্তু দেখা গেছে যার talent আছে তারা অনেক সময় পিছিয়ে যাই। যার জন্য মানে তারা talent তা কাজে লাগাতে পারেনা।

মানুষ চাকরি পাওয়ার সব চেয়ে বোরো এই হচ্ছে তার দক্ষতা দক্ষতা দিয়েতো মানুষ চাকরিটা করে দক্ষতা। দক্ষতা দিয়ে করে তবে দেখা গাছে যে অনেকেই দক্ষতাটা তার আছে কিন্তু কাজে লাগাইতে পারছেনা অনেকে, অনেক লোক ধরে লোক ধরে বোরো বোরো নেতা গুলা ধরা সে একটা চাকরি নিয়ে নাই আর যারা talented মানে পিছনে পরে যাই তারা নিজের talent টা কাজে লাগাতে পারে না। মানে অনেক শিক্ষিত আছে অনেক মানে talent মানে অনেক talented লোক আছে যারা নাকি তাদের talent গুলা কাজে ব্লগাতে পারেনা এই তাদের যে, কত টুকু দক্ষতা আছে সেগুলো প্রকাশ করতে পারেনা যার দরুন তারা মানে পিছনে মানে এরকম ভাবে পিছনে পরে আছে যা কেউ বুজতে পারেনা অনেকে। বাঙালির সেই পুরুষ সন্মান দিয়ে দেখা যাচ্ছে যে বেকার সংখ্যা সব চেয়ে বেশি বেসরকারিতে চাকরির সুযোগ কম সরকারের ক্ষেত্রে যতটুকু বিলুপ্ত হচ্ছে, চোক মানুষ ওই যে টাকা দিয়ে যারা ওই যে করতাছে তারা থেকে যাইতাছে।

সব দিক দিয়ে খারাপ। সব খালি সবাই খালি সরকারি চাকরিটা পছন্ধ করে সরকারি চাকরিটা একটু ভবিষৎ ভালো যা ধরুন সরকারি চাকরিটাই সবাই চাই মানে,

হা সরকারি চাকরি সব দিক দিয়ে ভালো আবার খারাপ ও। তা ঠিক আছে সরকারি চাকরি সব সরকারি চাকরির যে বেতন বেশি তা কিন্তু না। সরকারি চাকরিতার ভবিষ্যত একটু মানে উজ্জ্বল আর কি ভবিষতে একটু মোটা অংকের টাকা পাওয়া যাই যার দরুন একটু সরকারি চাকরির জন্য মানুষ একটু দোর দড়ি করে একটু বেশি টাকা দিয়েও চেষ্টা করে। হা সরকারি চাকরি থাকলে আবার হতো ভালো ভালো, ছেলে মেয়ের ভবিষৎ আর জন্য চেষ্টা করা যাই ছেলেমেয়ের ভবিষৎ ভালো হবে আমি একটু নিজে কষ্ট করি এরকম, কিন্তু দেখা গেছে যে সরকারি চাকরি ছাড়াও এমন অনেক কাজ কম্মো আছে সংস্থান আছে যা মানে ছোট খাটো ব্যবসা আছে যে গুলো করে, মানুষ বেকারত্ব দূর করতে পারে যেগুলো করে মোটা অংকের টাকা income করতে পারে।

এগুলোর জন্য মনোস্তত্ব লাগে মনের জোর লাগে করতে।

চাকরির জন্য দেখুন অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশুনো করতাছে তার পাশাপাশি চাকরির জন্য কিন্তু apply করতাছে চাকরি হইতাছেনা আবার কিছু কিছু শিক্ষাথীরা যারা আছে চাকরি করতাছে পাশাপাশি পড়াশোনাও করতাছে। হুম এগুলা নিজেকে প্রকাশ করা চাকরির পাশাপাশি বা পড়ালেখার পাসপাশি চাকরি করা এই গুলা হচ্ছে নিজেরে একটু তুলে ধরা নিজেও একটু মানে, তে হলো নিজেকে একটু প্রকাশ করলো নিজের একটু মানে ভালো হইলো সুদুদুল আর কাছে একটা অভিগ্যতা হলো এরকম আরকি। অনেকে এর জন্য করে আবার অনেকের দেখা গেছে টাকা অভাবে পড়তে পারেনা যার দরুন পড়াশোনার পাশাপাশি চাকরিটা করতে চাই কিছু একটা করলে মানে নিজের,

আমাদের শহরে দেখেন সরকারি চাকরির সবচেয়ে বোরো অবদান হচ্ছে bcs cadder অসংখ প্রায় অসংখ bcs cadder ওখান থেকে। বত্তিরিশ হাজার bcs cadder,

হুম bcs বেকারত্ব তারা, তারা দেখান দেখার বিচার রয়েছে হা এরকম অনেক আর ছোটোসাটু ছোটোখাটো, ছোটোখাটো degree গুলো তো কমই s s check s c নাতো hours এই গুলোতে মানে available এগুলোর কোনো হিসাব নাই এগুলো কেউ হিসাবে ধরতে না, জন সংখ্যা এত এত মানুষের মাধ্যমে শিক্ষিতই শিক্ষিত হার যে পরিমানে বাড়ছে তার মধ্যে তো এগুলা কিছুই না যে জায়গার মধ্যে বেশি আছে। খুলে জায়গা বেশি আছে বেকারত্বের সংখ্যা এত ওই জায়গার মধ্যে ছোটোখাটো degree কিছুইনা।

পরিবারের মন মনোস্ক তো চাকরির উপর নির্ভর করে চাকরি না থাকলে পরিবারের মন মানিস্কটা অন্য রকম থাকে নিজের একটা ই থাকে সেটা, চাকরি করলে কি মানুষ নিজের পায়ে দাঁড়াইতে পারে এটা চিন্তা করে সবাই যে আমি একটা চাকরি নিচ্ছি আর কোনো tension নাই নিজের পায়ে দাঁড়াইতে পারছি নিজের একটা ভবিষৎ হছে। এটাই আর কোনো tension নাই কোনো আর চাকরিটা না নিতে পারলে একটু tension থাকে যে আমি কেননা কি করবো এই জন্য আর কি।

হ্যাঁ রে যদি খেয়াল করে এই যে এত এত শিক্ষিত সেই মেয়ে যদি ইচ্ছা করে তারা যে না আমি নিজে একটা কিছু করবো নিজে কিছু করবো ব্যবসা বা, মানে বিয়ে টুকটাক একটা কিছু করি করে সেটা মানে কিছু হইবে নে উন্নতি করতে পারে চাইলে ওরা ছোট খাটো ব্যবসা করতে পারে ছোট খাটো ব্যবসা থেকে আস্তে আস্তে বড়ো হইবে। কিন্তু এইগুলো ঠিক ভাবে না দিয়া অনেকে তবুও মানে সস্তা করে একটা সরকারি চাকরি নেওয়া লাগে। সরকারি চাকরির পিছনে মানুষ যতটা সময় বের করতে চাই এই সময় চাকরির পিছনে না ঘুরে মানুষ যদি একটা business করে business টা হুম হুম পিছনে যদি যায় সময় গুলা ব্যায় করতো তাহলে business অনেকটা যেত। অনেকটা update হতো।